এখানে একটা টেন দেখতে পাচ্ছি।

এখানে একটা টেলিফোন দেকতে পাচ্চি।

একটা এ_সি বোর্ড দেখতে পাচ্ছি।

নীচে লাল ও নীল রঙের পট বেছানো আছে-এ।

এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি।